পাথরের মধ্যে তৈরি একটি মন্দিরের দৃশ্য দেখা যাচ্ছে .যেখানে তিনজন মহিলা ভেতরে দাঁড়িয়ে রয়েছে এবং দুজন মহিলা--

এবং হোটেলের বাউন্ডারির সামনে দুটো গাছ রয়েছে।

কোন হল রুমের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে অনেক গুলো চেয়ার এবং টেবিল রাখা হয়েছে।

রুমের দৃশ্য দেখানো হয়েছে যেখানে অনেক গুলো মহিলা চুরিদার পরে এবং কিছু মহিলা জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে।